চার্চ এর ভিতরে ফাদার -এর সামনে বেশ কিছু যীশু খ্রীষ্টের ভক্ত --

দোকানের উপরে একটি হরিণ দেখা যাচ্ছে।

এবং ঘন জঙ্গলের সামনে বাবা ভোলানাথের --

দোকানের মধ্যে নানারকম পণ্য সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে ।

এইটি একটি ইট ভাটার ছবি | এখানে ইট তৈরি করা হয় ।

এটি একটি স্কুল -এর ছবি | স্কুলটির সামনের মাঠে --

এবং ছবিটিতে কোনো রকম ক্রেতা দেখতে পাওয়া যাচ্ছে না--

ছবিটিতে একটি ঘুর্ণায়মান রাইড দেখা যাচ্ছে ।

পাশে একটি বিল্ডিং লক্ষ করা যাচ্ছে। এবং মাঠটির পিছন চারপাশে --

এইটি একটি দোকানের ছবি দোকানটির উপরে সোনালীকা নামের সাইন বোর্ড দেখা যাচ্ছে--

এটি একটি স্টেডিয়াম -এর ছবি | ছবিটিতে দৌড় প্রতিযোগিতা চলছে ।

খুব সম্ববত দিনের বালাই তোলা এইটি একটি অপরূপ প্রাকিতিক সৌন্দর্যে নিদর --